এইখানে আমার সামনে একটি মূর্তি ও আমি দেখতে পাচ্ছি মূর্তিটির সামনে কিছু পোস্টার -ও দেওয়া হয়েছে বলে আমার মনে হয়।

বেঞ্চ এর সিস্টেম করে দেওয়া হয়েছেঅফিস টি খুব বড়সড় বলে আমার মনে হচ্ছে।